আমি এখানে খুব সুন্দর একটি ঐতিহাসিক পরিবেশ দেখতে পাচ্ছি। যেখানে অনেক পুরানো দিনে কিছু ধ্বংসাবশেষ আছে।

এবং তার দু ধারে খুব সুন্দর গাছপালা লাগানো আছে-এ ।

এবং তার পাশেও কিছু একটি বিল্ডিং এর ওপরে কিছু পোস্টার লাগানো আছে।

আমি এখানে একটি খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি --

এবং তার পাশে কিছু বড়ো বড়ো স্ট্যান্ড ল্যাম্প লাগানো আছে হোয়াইট কালার -এর ।

যার ওপরে একটি বুলু কালার এর জল ট্যাঙ্ক আছে ।

পাশে একটি গণেশের ছবি আছে ।

এবং যেখানে প্রচুর পরিমাণে বেলুন লাগানো আছে --

আমি এখানে একটি ছবি দেখতে পাচ্ছি ।

সেটি এখন বন্ধ। ব্ল্যাক কালার -এর একটি দরজা দেওয়া আছে সেখানে লোহার ।